তারপর হচ্ছে আহ salary র চাহিদা কেমন আর কি, সেই ক্ষেত্রে আমি বলব আসলে বর্তমান সময় যে হচ্ছে আপনি যদি experience থাকেন experience থাকে আপনার সেই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে মূল্যায়ন করা হয় এবার আপনি অনেক দূর পড়াশোনা করেছেন,

কাজে পড়াশোনা কম থাকে আপনার কিন্তু কাজের দিক দিয়ে আপনি অনেক দক্ষ, সেই ক্ষেত্রে আপনার মান বেশি ভালো হবে, কারণ হচ্ছে সবাই তো একজন দক্ষ দক্ষ লোক চাই সে ক্ষেত্রে আপনাকে অনেক দক্ষ হতে হবে, যেমন আপনি আজকাল graduate complete করেছেন, সেই ক্ষেত্রে honours এর first year এর ছাত্র বা HSC পরীক্ষা দিয়েছে কিন্তু সে তার experience আছে,

সে বর্তমান বাজারে আমাদের সবচেই গুরুত্বপূর্ণ হচ্ছে, সবাই দেখে যেটা আর কি, আহ experience মানে আপনার দক্ষতা থাকলে আপনার চাকরি হবে, জি জি বুঝতে পারছে আচ্ছা হচ্ছে আহ আশিক ভাইয়া হচ্ছে আপনি আহ কোথাও কি CV drop করেছিলেন বা কোথাও job এর জন্য apply করেছিলেন এরকম কিছু বা কোথাও আপনি interview এর জন্য গেছিলাম বা ডাকছে আপনি আপনার এই বা আপনার এই বিশেষ অভিজ্ঞতা কেমন এটা জানতে চাইছিলাম আমি, আমি হচ্ছে অনেকবারই CV drop করেছি অনেক জায়গা interview করেছি, দিয়েছি এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে CV drop করার পরে অনেকদিন পর হয়ে যায় সে আমাকে ডাকে না, তোই জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে CV drop করার পরে আমাকে দেখেছে কিন্তু সেক্ষেত্রে যাওয়ার পর আমাকে বলছে, আমার experience কি আমি কি পারি কি পারি না, সেই ক্ষেত্রে জানাই, তো সেই ক্ষেত্রে তাদের ইচ্ছা মতো তাদের মনে হয় যে আমার experience কম থাকে তো সেই ক্ষেত্রে আমার চাকরি হয় না, আবার অনেক জায়গায় দেখা যায় যে একসাথে অনেককে interview এর জন্য ডাকা হয় তো সেখানে একটা competition করতে হয়,

আপনার থেকে অনেক ভালো ভালো যে পারে, আবার হতে পারে আপনার থেকে একটু কম পারে, ভালো কাজ পারি, এইজন্য ভালো কাজ না পারি সেই ক্ষেত্রে আমাকে তারা select করবে না, Interview দেওয়াটা হচ্ছে কি বলে ইটা একটা আপনার যদি আহ ভালো একটা থাকেন আপনি সেই ক্ষেত্রে আপনাকে interview দিলে আপনি সক্ষম হবেন অবশ্যই, আর একটা জিনিস interview দিতে গেলে, সেখানে অনেকেই থাকে, দেখা যায় আপনার senior person অনেকেই থাকে সেখানে দেখা যায় যে senior person আছে আপনার দেওয়া টা অসম্ভব হয়ে যাই সেই ক্ষেত্রে একটু, অন্যরকম feel হয়, জি জি জি বুঝতে পারছি আচ্ছা আশিক ভাইয়া হচ্ছে আমি আমার ব্যক্তিগত একটা কথা আরকি share করি job এর ব্যাপার নিয়ে আসলে, বর্তমান যে job এর ব্যাপার মানে আসলে খুব বা কোথাও চাকরি-বাকরি নেওয়া বা করা আসলে একটা tuff ব্যাপার আর কি বা কঠিন একটা ব্যাপার হচ্ছে, তো আমি আমার জীবনে হচ্ছে দেখা যাই যে অনেক জায়গায় আমি CV দিয়েছিলাম but অনেক company ডাকছিল বা অনেক গেছিলাম আমি, আসলে আমার একটা জায়গার মধ্যে ভুল হয়েছে আসলে আমি এতদিন HSc পাস করার পর থেকে যদি কোথাও job করতাম তার পাশাপাশি যদি পড়াশোনাও করতাম তো আজকে যে হয়তো, এইভাবে জবের পেছনে এতটা ঘুরা বা এভাবে ঘুরে বেড়াইতে হত না আরকি, তাহলে হয়তো অভিজ্ঞতা হয়তো বা একটা ইয়ে থাকলে হয়তোকোনো না কোনো কোথাও হয়ে যেত, তো আমি আহ job এর ব্যাপারে যেহেতু আমি অনেক জায়গায় গেছিলাম, প্রায় মোটামুটি পাঁচ সাত জায়গায় ওরকম গেছিলাম যে viva interview এর জন্য গেছিলাম আরকি, তো হচ্ছে, দেখা যায় আমার থেকেও অনেক senior বা অনেক junior আছে তারাও আগে থেকে ওদের অভিজ্ঞতা আছে তাহলে দেখা যায় যে ওদের বাছাই করে নিয়ে নেই, আর হচ্ছে আমার অভিজ্ঞতা নেই এতদিন ধরে আমি চাকরি-বাকরি বা কোথাও চাকরি করি নাই এজন্য আরকি আহ কেমন একটা মধ্যে রাখে দেয় আরকি, দেখা যাই যে দশ জন আহ লোক নেবে সে জায়গায় ধরেন যে বিস্ জন গেছে তার মধ্যে যারা মানে অভিজ্ঞতা আছে plus হচ্ছে তাদের কে আগে থেকে select করে নিয়ে নেই আর কি,

তো আমাদের ক্ষেত্রে আমাদের এখনো উচিত,

আমরা কিভাবে চাকরির বাজারটাকে develop করতে পারব, চাকরি টা কে আমরা সহজেই পাবো, সেটার জন্য একটা,

তাহলে চাকরি পাওয়া যাবে, সমাধান বের করতে পারব, সমাধান বের করতে পারব এটা বলতে চাইছেন,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

তাদের ব্যাপারে আমি জানতে চাইছিলাম যে তারাকি আসলে আহ যারা কারিগরি দিকে পড়াশোনা করেন ধরেন যে diploma করল বা diploma শেষ করার পর BSc করলো, আর হচ্ছে আমরা যারা general general করতেছে ধরেন যে HSC pass করলাম তারপরে তারপরে graduate complete তো আসলে দুইটার মধ্যে পার্থক্য টা কি আপনি জানেন আশিক ভাইয়া? যে আসলে দুইটার মধ্যে পার্থক্য কেমন কি? আমি আসলে এটা বলতে চাচ্ছি যে যারা আসলে কারিগরি করে করে তাদেরকে হচ্ছে হাতে করে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রথম থেকে যাচাই যাচাই করা হয়, আপনি বলতে চাইছেন এটা যে আশিক ভাইয়া যে যারা হচ্ছে কারিগরি পড়াসোনা করে বা যারা diploma section এ যারা পড়াশোনা করে তারা ধরেন যে ভর্তি হওয়ার পরে পরে তারা তাদের semester টা শুরু হয় বা ইয়ে শুরু হয়, আসলে তখন থেকে বাস্তব তাদের মধ্যে বা এরকম থেকেই ওরা শুরু হয় মানে মূল যেখান থেকে শুরু হয় সেখান থেকে ওরা আর কি হাতে কলমে শিক্ষা পায় এটা বলতে চাইছেন আপনি, হাতে কলমে শিক্ষা পেয়ে যায় ওদের তাদেরকে শেখানো হয় তো সেই দক্ষতাটা যেটা যায় তারা কাজে লাগে হচ্ছে মানে তাদের মানে ভবিষ্যৎটা বর্তমানে যারা, কারণ হচ্ছে যে কাজ পারে তার জন্য কিন্তু চাকরির অভাব হয় না, আর যে যার কাজ পারেনা তার জন্য কিন্তু খুবই কঠিন একটা চাকরি পাওয়া, তাই না, জি জি জি, বুঝতে পারছি আপনার কথা বুঝতে পারছি যে, আশিক ভাইয়া, আশিক ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল প্রশ্ন হচ্ছে যে, জি জি আপনি কিছু বলতে চাইছেন আশিক ভাইয়া, না না বলা সমস্যা নাই আমি হচ্ছে, আমি বলতে চাইছি, বর্তমান সময়ে যে চাকরির বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আমাদের অবগত হতে হবে, আমরা হচ্ছে ভালো একটা, কিছু করতে পারি ভালো সে ক্ষেত্রে আমাদের ভালো ভালো সে ব্যাপারে কোন কিছু চিন্তা ভাবনা করার পরে আমরা চাকরিতে apply করা, আসলে আহ ঠিক আছে আশিক ভাইয়া আমি একটা কথা জানতে, মানে বলতে চাইছিলাম যে আসলে যদি আমরা, বা এটার মধ্যে যদি আমরা চলি তাহলে হয়তো এতটা চাকরির ক্ষেত্রে এতটা ইয়ে হবে না, জি আশিক ভাইয়া হচ্ছে, আহ বর্তমান সমযে হচ্ছে যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা কারিগরি শিক্ষা যারা নিচ্ছে,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 সবচেয়ে বেশি তাই না, আশিক ভাই আপনি যেটা দেখতে পাচ্ছেন, বা বর্তমান সময়ে বা বর্তমান situation এ, তাই না, অত্যাধিকার সব থেকে বেশি বলতে যায় না আপনার যদি সেই ক্ষেত্রে চাকরি থাকে, এখন একজন কারিগরি থেকে একজন student শিক্ষা গ্রহণ করল করার পর সে দেখা যাচ্ছে, সে ভালো কাজ করতেছে কিন্তু সে, সে তার ভালো না সেই একটা করতে যায় একটা হয়ে যায় একটা, সেই ক্ষেত্রে কিন্তু,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 তো তারা যদি একটা বাড়ি বা একটা building বানাইতে চায়, বানাইতে চায় structure ভিত্তি বা গঠন টা ওরা যদি না যদি করতে যদি পারে, আহ তাহলে কি হবে বা তাদের মেধা তালিকা বা তারা যদি তখন ধরো যে না যদি শিখে থাকে তাহলে কিভাবে তারা job পাবে বা কিভাবে একটা building তৈরি বা বানাবে, এটা বলতে চাইছেন তাই না, আচ্ছাহেঁ, আমি হচ্ছে কিন্তু সে হচ্ছে যে সবাই তো আর এক হয় না ভাইয়া তাই না,

প্রচুর পরিমাণে তথ্য তার পেছনে কিন্তু তার মাথায় কিছু ঢুকলো সে সে ক্ষেত্রে যদি সে কোনো একটা কাজে যাই, তো তাকে প্রথমে কোন কাজ দিয়ে দেবে না তাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে সে পরীক্ষায় যদি উত্তীর্ণ তাহলে দেওয়া হবে না, কঠোরতম পরিশ্রম করতে হবে, করে তারপর কিছু একটা করতে হবে জীবনে, জি জি, আহ আসলে আহ আশিক ভাইয়া হচ্ছে যে বর্তমান বাজারে আরকি, কাজের বেশি প্রাধান্য দেওয়া হয় আরকি, যারা বেশি আহ পড়াশোনা করছে তারা বেশি, না হচ্ছে যারা কাজ জানে বেশি বা experience আছে, যাদের বেশি তারা বেশি প্রাধান্য পায়,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

জি জি জি, আমি আপনার কথা বুঝতে পারছি আশিক ভাইয়া,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

আপনি কি একটা বিষয় জানেন যে আসলে আমরা এটা এই বর্তমান যে বেকারত্ব বা বর্তমান মানুষ সময় যা দেখা যায় অনেকে বেকার পড়াশোনা করে graduate complete করে বেকার বসে থাকে, ইটা আমরা কিভাবে দূর দূর করতে পারব মানে এই অভাবটা কিভাবে পূরণ করতে পারি, এ বিষয়ে একটু যদি বলেন,

Skill develop করতে হবে, এটা বলতে চাইছেন আপনি, জি জি, আপনার Skill develop করতে হবে, কারণ আপনি এখন পড়াশোনা করছেন just পড়াশোনা করে ভালো result করতেছেন, এখন চাকরির বাজারে গেলেন, ভালো কোনো চাকরি পেলেন না, তাহলে তো বেকার বসে থাকবেন সে ক্ষেত্রে, করেন, তো সেই ক্ষেত্রে আপনি একটি ভালো চাকরি না হয় তো সেই ক্ষেত্রে আপাতত আপনি যে একটা অর্জন করেছেন সেই অর্জন দিয়ে মোটামুটি ভাবে কিন্তু চলতে পারবেন,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 ঠিক আছে আশিক ভাইয়া আমরা এখানেই শেষ করলাম, ঠিক আছে আশিক ভাইয়া ভালো থাকবেন, সালাম আলাইকুম, ঠিক আছে আপনিও ভালো থাকবেন,

নমস্কার

আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি আপনার নাম. আমার নাম টিনা আপনার নাম? আমার নাম আলিয়া কোথা থেকে বলছেন?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

কেমনা আছেন আপনাদের ঐখানে মানে আহ ব্যাঙ্গালোর তো বেশিরভাগ চিকিৎসা ব্যাবস্থার জন্য জানা যায় তো. আপনাদের ওখানে ব্যবস্থা কেমন চিকিৎসা ব্যবস্থা কি খুবই পরিমানে ভালো নাকি

আপনি যেখানে থাকেন ওখানে চিকিৎসা ব্যবস্থা তাহলে খুবই ভালো নাকি. খুবই ভালো এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো.

হ্যাঁ এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো. তারপর আপনার এখানকার ডাক্তার খুবই ভালো.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 হম

আপনাদের ওখানে চিকিৎসা ব্যবস্থা কেমন আছে? আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থাও ভালো খারাপ নয়, আমি কলকাতা side এ থাকি তো আমার বাড়ির side এ এখানে অনেক বড়ো বড়ো hospital পাবেন nursing home পাবেন. সরকারি বেসরকারি hospital তো পেয়েই থাকবেন এখানে চিকিৎসা ব্যবস্থা খারাপ না মানে যেটা এখানে পাওয়া যায় না. আমাদের পুরো পশ্চিম বাংলার মধ্যে কলকাতার চিকিৎসা ব্যবস্থা খুবই খুবই ভালো বলা যায়. যেটা এখানে আপনি পাবেন না সেটা আপনাকে সেই জন্যে অনেক জনা মানে অনেক কিছু আছে technique আছে তো অনেক কিছু যেগুলো পাচ্ছে না যেগুলো নেই এখানে তখনি মানুষ বাইরে যাচ্ছে, তারপরে বাইরে যাওয়ার পর আরেকটা কারণ হচ্ছে যে আপনাদের ওই সাইডে নাকি প্রচুর বেসরকারি আছে যে না sorry.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 মানে মানুষ যায় যাদের মানে টাকার একটু সামর্থ কম যে পরিবার গুলো সেইজন্য যাওয়া হয় অনেকজনের এইরকম না যে যাদের টাকা মানে পুরো টাকা টা ঐখানে পারছে না বা দিতে পারছে না. ওনারা তখন বাইরে যাচ্ছেন, আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই পরিমানে ভালো আপনি এখানে বড়ো বড়ো cancer এর hospital পাবেন heart এর hospital পাবেন সবকিছু. যেমন আপনার বিহার ঝাড়খন্ড এই side থেকেও আপনার doctor দেখাতে আসে আমাদের এই side এ যেগুলো আপনি পেয়ে থাকবেন যেইগুলো এখানে নেই সেগুলো এর জন্যে হয় তো ওনারা.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 ওনারা ঐখানে যাচ্ছে ওই জন্যও হতে পারে অনেকেই গিয়ে থাকে যেটা এখানে নেই এখনো পর্যন্ত হয়নি

হ্যা এখানকার আহ এইখানকার যদি আপনি হ্যাঁ এইরকম তো সরকারি আছে সরকারি free ভালো ভালো বড়ো বড়ো সেগুলাও আছে আর তারপর আপনি যদি private এও মানে কোনো. patient দেখাচ্ছেন আপনি এতটা টাকা আপনি দিতে পারছেন না যদি ডাক্তারদের সাথে কথা বলেন কি একটু বলেন যে আপনি কি কাজ করেন, না এইসব বলেন ওনারা কিন্তু সেই টাকাটা কম করে নেয়. এইখানে এই জিনিসটা ভালো. খুবই ভালো এটা আমি বলবো মানুষ হয় যে private এ গেছে দেখিয়েছে এতটা টাকা পারছে না মধ্যবিত্ত পরিবারে. একসাথে এতগুলা টাকা পাওয়া এটা অনেক বড়ো কথা তো সেই জন্যেই এইখানে যদি আপনারা ডাক্তার কে বলেন যে আমার হচ্ছে না বা কিছু তো ডাক্তার রা আপনার এই টাকাটা কম করে দেয়. আচ্ছা আচ্ছা এটা আমি শুনেওছি ঐখানে নাকি কিছু বড়ো বড়ো hospital আছে যেগুলো তে free of cost মানে চিকিৎসা হয় মানুষ ঐজন্য ওনাদের কাছে যাওয়া এইটাই একটা বড়ো অনেক বড়ো reason.

এখন আপনি কিছু চিকিৎসা করাতে যাবেন আপনার minimum পঞ্চাশ ষাট হাজার টাকা তো লেগেই যায় তারপর আবার যদি operation থাকে এক দেড় লাখ টাকার নীচে না.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 মুম্বাই এই side এর জায়গা গুলোতে চেন্নাই এও অনেকই আছে আমি আপনাকে ঠিক বলতে পারছি না অনেক যেগুলো free of cost চিকিৎসা হয়ে থাকে. হ্যাঁ সে হয়ে থাকে আপনি যেরকম আহ আহ এই side গুলোতে

অনেক হয় যে report যেইগুলো থাকে ধরে নিন যতগুলা hospital এর মধ্যে হয় হয় বাকিগুলা আপনাকে দেয় সেগুলা বাইরে করতে হয়.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 আর আমাদের এইখানে এইটা সেই জিনিসটা হয়ে ওঠে না এখানে সবটাই নাকি টাকাতেই হয় তারপরে যেটা মানুষ এবার দিতে পারছে না তখন তো মানুষকে বাইরে যেতে হবে প্রাণ বাঁচাবার জন্যে.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

আর দেখবে অনায়াসে অনেক মানুষ আছে এই একটা হচ্ছে মধ্যবিত্ত একটা high family র মধ্যে অনেক পার্থক্য আপনি পাবেন যদি একটা operation এর জন্য যদি এক দেড় লাখ টাকা লাগে একটা মধ্যবিত্ত পরিবারের জন্য ঐটা অনেক কষ্টকর. কেন কি এতগুলা টাকা একসাথে দেওয়া সম্ভব ওনাদের প্রতি হয়ে ওঠে না কিন্তু একটা যে বাড়িতে দেখবেন যে চাকরি করে সেই বাড়িতে কারো একটা অসুখ হয়েছে কি বা কিছু একটা operation আছে সেইজন্য ওই টাকাটা দেওয়া ওনাদের জন্য কিছু ব্যাপার না ওনাদের ঠিক.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 কিন্তু এইখানে cost টা প্রচুর বেশি টাকার পরিমানটা প্রচুর পরিমানে বেশি. আপনি আরেকটা কি আছে আমাদের এইখানে না. আহ টাকাটাও একটু বেশি মানে আপনি প্রথমে টাকাটা pay করেন তারপরে আপনার চিকিৎসা টা হবে এই জিনিসটাও একটা আছে ওই জন্য মানুষ এর কাছে একটু কষ্টকর হয়ে ওঠে হ্যা সেটা তো একদমই. মানুষ এইখানে আরো বেশি আসে, কি বলছেন বলেন আপনি কি বলছিলেন? এইখানে মানুষ আসে আরো একটু বেশি যাতে আহ ডাক্তারের যে একটা আপনার মানে আপনি ওই side এ আপনি দেখুন যে আপনাকে কোনোদিন বলবেনা যে আপনার এইখানে আপনি ডাক্তার দেখাতে এসেছেন তো আপনার জন্ম থেকে আপনি যত মানে যত বড়ো হয়েছেন. আপনার কাছে আপনার চায় তোমার মা বাবার কি ছিল না ছিল দাদু দিদাদের কি ছিল মানে পুরো পুরো প্রায় প্রায় এক দু ঘন্টা একটা patient এর ওপরে মানে check up এ যখন যায় মানে মানুষ. check up এ আপনাকে এক থেকে দেড় ঘন্টা বেশিও হয়ে যায় সব কিছু জিজ্ঞেস করবে সব কিছু আপনার জিজ্ঞেস করে তারপর আপনাকে report দিবে report করে নিয়ে আসুন সেই report ওনারা check up করবে. আচ্ছা আচ্ছা আপনাকে মানে আপনি কি খান না খান সব সব কিছু আপনার জন্ম মৃত্যু সব মানে মৃত্যু নয় যতদিন আপনি আছেন সব কিছু আপনার জিজ্ঞেস করবে মা বাবার কিছু ছিল মা বাবার কত সালে বিয়ে হয়েছিল. আপনি কত নম্বর বাচ্চায় এ মানে সব কিছু আপনার জিজ্ঞেস করবে তারপর report দিবে তারপর যা ওনাদের থাকে করার সেগুলো করে. তাহলে তো এটা খুবই ভালো একটা বলতে বলা যায় হ্যা খুবই ভালো যেটা আমাদের এখানে আপনি পেয়ে থাকবেন না একদমই পাবেন না পাবেন না.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 আপনি situation এর ওপরেও অনেকটা মানে নির্ভরশীল আপনি দেখতে গেলে দেখবেন হম হম সে তো আছে.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 আর এই কোভিড এর time এ যারা আমাদের পাশে ছিল তাদের যত ধন্যবাদ করবো তত কম একটা nurse আর এখন দেখবে ব্যাঙ্গালোর সাইড এ প্রচুর পরিমানে nursing এর জন্য গেছে আমাদের এইখান থেকে তো প্রচুর পরিমানে আপনাদের ঐখানে nursing এ গেছে ঐখানে মানে. scope টাও নাকি আমি শুনেছি খুব একটা বেশি ঐজন্য বেশি পরিমান ছেলে মেয়ে রা ব্যাঙ্গালোর যাচ্ছে তো আমারি অনেক friend আছে আপনাদের ঐখানে ব্যাঙ্গালোরে nursing করতে গেছে. আচ্ছা আচ্ছা হ্যা এইখানে. nursing এগিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার এইসব এর scope অনেক বেশি আছে মানুষ অনেক বেশি বাইরে থেকে আসে কোভিড এ time এ. কোভিড এর time এ মানে মানুষ এরকম হয়েগেছিলো যে ডাক্তার না পাওয়া তে মানুষ মারা গেছে কোভিড যখন প্রথম হয়েছিল আমার নিজের বাড়িতেই আমার মামামশাই যিনি ছিলেন ওনার দুটো kidney.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

না ডাক্তারের না পাওয়া আপনার কাছে টাকা পয়সা সব ছিল তাতে মানে ডাক্তার না পাওয়ায় মারা গেছে. যাদের পরিবারে এই জিনিস গুলো হয়েছে তারাই এই জিনিস এই situation টা কে একটু ভালো করে বুঝবে কত একটা খারাপ situation গেছে মানে মানুষের আর এইটার পরে না. এই কোভিডটার পরে মানুষের এমন হয়েছে অর্থনীতির ওপরেও একটু চাপ পড়েছে যাদের যারা মানে প্রত্যেক দিন এনে খাওয়া শ্রমিক তাদের ওপরে. মানে মধ্যবিত্ত পরিবার গুলোতে বলাই যায় একদিক থেকে যে ওনাদের ওপরে অনেক বড়ো একটা প্রভাব পড়েছে আর মানুষের জমানো টাকা মানুষ কত দিন খাবে যা ছিল সেতো কোভিড এর সময় বেরিয়ে গেছে আর কত দিন.

তারপর যাদের কাছে যত টুকু ছিল ঐটা বেরিয়ে গেছে এখন তো আর সেই পরিমানে টাকাটা নেই যেই পরিমানে কোভিড এর আগে ছিল.

আপনি দেখতে গেলে অর্থনৈতিক এর ওপরেও অনেক টান পড়েছে এইরকম না শুধু কোভিড টা হয়ে মানুষ এর সাথে মানুষ এর সম্পর্ক টা না অনেক দিক থেকেই গেছে প্রকৃতির ওপরেও একটা অনেক বড়ো প্রভাব পড়েছে দেখে থাকবেন আর. মানুষের ক্ষয় ক্ষতি তো হয়েছেই যেমন যেমন আপনি বললেন আপনার মামার এই ভাবে কোভিড এর সময়ে ডাক্তার পায় নি উনি বিনা চিকিৎসা তে মারা গেছেন এই একটা কত বড়ো ধাক্কা ওনার পরিবারের জন্য.

আজও পৃথিবীতে থাকতো এরকম একটা জিনিস আছে তারপরে কত জানাই কোভিড এ নিজের পরিবার কে হারিয়েছে কত জনাদের দরে কত কিছু হারিয়েছে তা আর কিছু বলার নেই হ্যা সেটাই. মানে কোভিড এর time এ যখন প্রথম lockdown লাগে তখন তো মানুষ কোথাও যাওয়া আসা বা কিছু সব কিছুই বন্ধ হয়ে গেছিলো তারপর আপনার ডাক্তার পাওয়াও মানে কপালের ব্যাপার ছিল সেই time এ আপনার ডাক্তার ও দেখছিলো না. তো বিনা ডাক্তারে check up এ মারা গেছিলো এই জিনিসটা একটা আজ পর্যন্ত আজ. এখনো আমাদের কে একটা লাগে যদি না কোভিড হইতো তাহলে আহ এখনো বেঁচে থাকতো এটা আমাদের এখনো মানে এরকম একটা ই হয়ে আছে বিনা ডাক্তারে যাকে বলে মরে যায়. আমার পরিবার ও বলেন অনেক পরিবারেই এই সব হয়েছে আপনি দেখে থাকবেন কোভিড এর time এ হ্যা হ্যা তখন এই hospital nursing home গুলো অনেক বড়ো ভূমিকা আমাদের জীবনে পালন করেছে. ওনারা সেই time এ আর সেই time এ এমন হয়ে গেছিল যে বেড ও পাওয়া যেত না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

এরকম ইসে ভর্তিও নিচ্ছিলো না এরকমে ওষুধ দিয়ে ছেড়ে দিছিলো ভর্তি টাও মানে যে করবে কি কিছু হবে check up সেটারও মানে এতো ভালোই ছিল না সেটাই সেই time টাতে. হ্যা এটা আপনি একটা বলতে পারবেন একটা time টা এমন হয়ে গেছিলো যে নিজের patient কে নিজের বাড়িতে রাখতে হবে অন্য কারোর সাথে. hospital এ bed পাওয়া যাচ্ছিলো না doctor মানে ওই doctor গুলো তো কাজ করেছে করেছে যারা hospital এ. সব patient একটা ঘরের কাজ করেছে নিজের নিজের জায়গা তে যেটা আমরা কোনো দিন করিনি সেটা ওনারা করেছে ওনারা অনেক বড়ো একটা role play করেছে সবার কাছেই মানে ওনারা না থাকলে হয় তো যত. যত টা মানুষ মারা গেছে তার তিন double হয় তো আজ থাকতো না পৃথিবীতে কিন্তু ওনারা অনেক বড়ো একটা কাজ করেছেন হ্যা সেটাই একদম আপনি সেই কথাটা ঠিক বলেছেন. হ্যা সেটাই একদম আপনি সেই কথাটা ঠিক বলেছেন.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

বেসরকারি nursing home hospital এই গুলো তে একটা amount কিছু পরিমানে একটা amount দিয়ে দিয়েছে তো এখন যে মানুষ এর শরীর খারাপ হয় তো যদি কোনো একটা কিছু বড়ো কিছু হয়েছে সেটা কে operation করাতে হবে.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

কোভিড এর time এ মানুষ যে কি না কি দিন দেখেছে সেটা যারা ওই time এ পার করেছে তারাই বলতে পারবে যে হ্যা সত্যি. একটা ভয়াবহ situation সেই situation কে মানে কল্পনা করা যায় না যে এই situation মানে কারোর জীবনে আবার ঘুরে আসুক এমন একটা situation গেছে.

মানুষ এখনো যদি মানে কোভিড এর নাম শুনে তো ওই দিন গুলো আবার মনে পড়ে যায়. হ্যা সে তো মনে পরে যায় মানুষ এর এখনো মনে পরে যায়. বড়দের তো কি না দিন গেছে আমাদের ছাড়েন যারা মধ্যবিত্ত পরিবার তাদের জন্য কত ভয়াবহর গেছে দিন গুলো যারা চিকিৎসা করাতে পারছে না ওই জন্য বাঙ্গালোর এই সাইড এ চলে যাচ্ছে. সেটাই. তারপর এখন আহ এইদিকে আহ চিকিৎসা ব্যবস্থা আপনি বলতে পারবেন যে খুবই ভালো. আপনার এইখানে ডাক্তারের সাথে আপনি যদি এসেছেন কোনো দিন এই সাইড এ ডাক্তার চিকিৎসার জন্যে বা কিছু র জন্যে. না না আজ পর্যন্ত যাওয়া হয়নি আমার. আচ্ছা আচ্ছা এইখানকার ডাক্তারের সাথে যদি. আপনি বসে কথা বলেন তো বলবেন সত্যিই খুবই ভালো একটা ডাক্তার বলে নয় একশোটা র মধ্যে একশোটাই আপনার অতোটাই ভালো থাকবে.